এখানে লোকজনে ব্যাগ নিয়া অনেক লোকজনে ব্যাগ নিয়া যাচ্ছে আসছে সামনে একজন সিকরিটি গার্ড আছে।

এখানে ইলেকট্রিকের খুঁটি আছে বিল্ডিং আছে দুতলা।

নীচে দেখা যাচ্ছে বাঁশের ঘর আছে।

নীচে তিনটা ঘর আছে সামনে দুইটা দোকান আছে।

আর যে এই দুইটা সুইচ বোর্ড আছে বাইরে একটা চেয়ার আছে।

সব গ্লাস লাগানি আছে আর সাদা গ্লাস লাগানি আছে সব।

সামনে অ্যা একটা টেবুলের মধ্যে চেয়ার টেবুল আছে।

তারপর একটা বেটি মানুষ আঃ লেকচার দিচ্ছে তারপর--

দেওয়ালের মইদ্যে একটা উম উম বোর্ড রাহা আসে বোর্ডের মদ্যে লেখা আসে--

এখানে ব্যায়াম চলছে অ্যাঁ উম ম্যাটের উপরে--

আর উপরে আকাশ আছে গাছপালাও আছে।

আর আ বক্সও আসে ডিবাও আছে তারপর উপরে লাইট ফ্যানও আছে।